দেখুন সামনে একটা বড় মাঠ দেখা যাচ্ছে। মাঠে পুরো ঘাস রয়েসে। ঘাসটা পুরো গ্রিন গ্রিন দেখা যাচ্ছে। দেখতে খুব সুন্দর লাগছে।

ইদিকে আর সে তার পাশেও একটা ডুই তিন তালা বিল্ডিং বানানো রয়েসে।

লাল রঙের মধ্যে সাদা ওইটা কি অদ অদ্ভুত লাগছে দেখচ দেখতে। কোতো সুন্দর এই দৃশ্যটা।

নিচে অনেকগুলো ঠাকুরের ছবি রাখা রয়েছে।

বিল্ডিং নতুন দেখা যাচ্ছে আবার নিচে দেখুন।

দেখুন কত সুন্দর এই ছবিটা লাগছে।

ওশ মতন পড়ে রয়েসে এ--

এই রোড এ দুইখানা টেক্সি দেখা যাচ্ছে।